বৈষ্ণব নগর সব বন্ধুরা বাইরে ওয়েট ; করছে দর্শন করার জন্য ।

আমরা প্রত্যেকেই জানি নৌকার মধ্যে খুব সহজে কম পয়সায় এপার ওপার করা যায় ।

এই লঞ্চ এ যোগাযোগ ব্যবস্থা করা হয়েছে যাতে খুব সহজে ওপারে করা যায়।

কলকাতা শহরের রাস্তাগুলো খুবই চওড়া এবং এই রাস্তা গুলোর নিচের দিয়ে ।

এই গান্ধিজির ছবি আমাদের ধর্ম তলায় --

জাহাজ লঞ্চ খুবই কম চলে নৌকার মাধ্যমে--

ক্রিসমাস ডে বড়দিন এই দিনকে ।

এর সঙ্গে সঙ্গে অটোমোবাইল সার্ভিস সেন্টারে খুব--

সার্ভিস সেন্টার এখানে দেখানো হচ্ছে যে একটি বাড়িকে রিপেয়ার করা হ--

পশ্চিমবঙ্গের মধ্যে এটি একটি অন্যতম মন্দির ট্রান্সপোর্ট করপোরেশন ।

কলকাতা শহরের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য ।

এটা একটি মাল্টি ন্যাশনাল জিম এখানে দেখানো হচ্ছে যে ট্রেনার --

মধ্যস্থ কলকাতা এটি একটি অন্যতম কার সার্ভিস ।

ঘাটে আসছে এবং গঙ্গা নদীর এপার থেকে ওপার করে--

পরিবহন করতে সুবিধা হয় এই জন্য বাস ব্যবহার করা ।

এই কলেজ -এ অনেক বড় এরিয়া নিয়ে যুক্ত এইজন্য ।

এখানে চিত্রে দেখানো আছে বড় রাসতার ধারে খাদিমসের কিছু দোকান এবং বড় কমলসের বিল্ডিং --

সত্যি সমতল জায়গা এখানে ছেলে- মেয়েরা প্রত্যেকেই আছে শরীর চর্চা করে এবং--

কালো আঙ্গুর এটি খেতে খুব সুস্বাদু হয় এটি খেলে গায়ের রক্ত হয়।

ফোন করতে যায় রাতের দিকে যখন বিছনা টিছনা করে তখন তারা।

যেখানে দেখানো হচ্ছে আমাদের জাতীয় পতাকা।

রুম এখানে সব বড় বড় ব্যক্তিরা।